লিনাক্সে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এর প্রাথমিক পর্যায়ের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল এ আমরা শিখব আদ্দুসের সু ইউজারমড ইউজারডেল ইদ দু ডিএফ আমি এই টিউটোরিয়াল এ লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করছি
এই টিউটোরিয়াল এর আগে এই ওয়েবসাইট এর জেনারেল পারপোজ ইউটিলিটিস আইএন লিনাক্স কথ্য টিউটোরিয়ালটি দেখে নেবেন
এই কমান্ড গুলি চালানোর জন্য অ্যাডমিন ক্ষমতা থাকা আবশ্যক
প্রথমে শেখা যাক কিভাবে একটি নতুন ব্যবহারকারী তৈরী করা যায়
আদ্দুসের কমান্ড একটি নতুন ব্যবহারকারীর অ্যাকউন্ট এবং সেটির পরিচয় প্রমাণ ব্যবস্থা তৈরী করে
আমরা সুদো কমান্ডের সাহায্যে কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট যোগ করতে পারি
এখন সুদো কমান্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা যাক
সুদো কমান্ড দ্বারা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার সুপার ইউজার হিসেবে কোনো কমান্ড চালাতে পারে
সুদো কমান্ড এর অনেক বিকল্প আছে এই টিউটোরিয়াল এর পরবর্তী অংশে আমরা সেগুলির সম্পর্কে জানব
এখন শেখা যাক কিভাবে একটি নতুন ব্যবহারকারী তৈরী করা যায়
আমি আগেই এখানে টার্মিনাল খুলে রেখেছি
কমান্ডটি লেখা যাক সুদো স্পেস আদ্দুসের
এন্টার টিপুন
এটি আপানকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে
আমি এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম
টার্মিনাল এ লেখা পাসওয়ার্ডটি দেখা যায় না
তাই আমাদের সাবধানে পাসওয়ার্ড লিখতে হবে
এটি সম্পূর্ণ হল একটি বার্তা দেখা যাবে adduser160 অনলি ওনে ওর ত্ব নেমস অ্যালোউড
তাহলে আসুন একটি নতুন ব্যবহারকারীর অ্যাকাউন্ট তৈরী করা যাক যার নাম ডাক কমান্ড টি লিখুন 160 সুদো স্পেস আদ্দুসের স্পেস ডাক এবার এন্টার টিপুন
আমরা একটি নতুন ব্যবহারকারী ডাক তৈরী করেছি
একটি নতুন ইউজার তৈরি হবার সময় সেই ব্যবহারকারীর জন্য আরও একটি পৃথক হোম ডিরেক্টরিও তৈরী হয়
লক্ষ্য করবেন এখানে আপনাকে ব্যবহারকারী ডাক এর নতুন পাসওয়ার্ড জিজ্ঞাসা করা হবে
আপনার পছন্দমত পাসওয়ার্ড লিখুন আমি এখানে পাসওয়ার্ড হিসাবে ডাক লিখলাম
এন্টার টিপুন
নতুন পাসওয়ার্ড আবার লিখুন
নিরাপত্তাজড়িত কারণে এবং নিশ্চিত করার জন্য পাসওয়ার্ড দুবার জিজ্ঞাসা করা হয়
নতুন ব্যবহারকারীর পাসওয়ার্ড এখন পরিবর্তিত হয়ে গেছে
আমাদে18আরো তথ্য জিজ্ঞাসা করা হবে
কিন্তু এখনকার মত আমি শুধুমাত্র ফুল নামে হিসাবে ডাক লিখব এবং বাকি তথ্যগুলি ফাঁকা রেখে দিতে এন্টার কী টিপব
এন্টার
এটি নিশ্চিত করতে y টিপুন
এটি নিশ্চিত করতে যে সব তথ্য সঠিক আছে
এখন পরীক্ষা করে দেখা যাক ব্যবহারকারীর অ্যাকাউন্ট তৈরি হয়েছে কিনা
এটি করতে কমান্ড প্রম্পট এ লিখুন এলএস স্পেস হোম এবং এন্টার টিপুন
হোম ফোল্ডারের ব্যবহারকারীদের তালিকা দেখতে এলএস কমান্ড ব্যবহার করা হয়
এখানে আমাদের তৈরী করা নতুন ব্যবহারকারী ডাক দেখা যাচ্ছে
স্লাইডে ফিরে যাওয়া যাক
পরবর্তী কমান্ড হল সু সু হল সুইচ উসের
বর্তমান ব্যবহারকারী থেকে অন্য ব্যবহারকারী ত়ে যেতে এই কমান্ড ব্যবহার করা হয়
এখন টার্মিনাল এ যাওয়া যাক
টার্মিনাল এ কমান্ড টি লিখুন সু স্পেস হাইফেন স্পেস ডাক এবং এন্টার টিপুন
আপানকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করা হবে
এখানে ব্যবহারকারী ডাক এর পাসওয়ার্ড লিখতে হবে
মনে করে দেখুন এই পাসওয়ার্ড টিও ডাক ছিল
লক্ষ্য করুন টার্মিনাল পূর্ববর্তী ইউজার থেকে নতুন ইউজার এ এসেছে যা আমাদের ক্ষেত্রে ডাক
ইউসার থেকে বেরিয়ে যেতে লিখুন লগআউট এবং এন্টার টিপুন
এখন টার্মিনাল বর্তমান ইউজার ডাক থেকে বেরিয়ে এসেছে এবং পূর্ববর্তী ইউজার অ্যাকাউন্ট যা আমাদের ক্ষেত্রে ভিনহাই সেখানে ফিরে এসেছে
এবার ইউজারমড কমান্ড নিয়ে আলোচনা করা যাক
ইউজারমড কমান্ড সুপার ইউজার বা রুট ব্যবহারকারীকে অন্য ব্যবহারকারীর আকাউন্টের সেটিং পরিবর্তন করতে সাহায্য করে পাসওয়ার্ড পরিবর্তন করে কোনো পাসওয়ার্ড ছাড়া বা খালি পাসওয়ার্ড করা
কোন তারিখে ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিষ্ক্রিয়হবে ত়া দেখায়
এই কমান্ড টি ব্যবহার করে দেখা যাক
এখন টার্মিনাল এ ফিরে যাওয়া যাক
এখন দেখা যাক কিভাবে ডাক ব্যবহারকারীর অ্যাকাউন্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ ধার্য করা যায়
এখানে কমান্ড প্রম্পটে লিখুন সুদো স্পেস ইউজারমড স্পেস e স্পেস ২০১২ ১২ ২৭ স্পেস ডাক এবং এন্টার টিপুন
এখানে বিকল্প e এর সাহায্য কমান্ডে উল্লেখ করা তারিখ ব্যবহারকারীর অ্যাকাউন্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ হিসাবে ধার্য করা হয়েছে
এখন আপনি ডাক ব্যবহারকারীর একাউন্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ ধার্য করে দিয়েছেন
এখন উইড এবং গিড কমান্ড নিয়ে আলোচনা করা যাক
ইদ - কমান্ড সব ব্যবহারকারী এবং দলের পরিচয় জানতে ব্যবহার করা হয়
ব্যবহারকারীর পরিচিতি জানতে ইদ স্পেস u ব্যবহার করা হয়
দলের পরিচিতি জানতে ইদ স্পেস g ব্যবহৃত হয়
এখন এটি করে দেখা যাক
টার্মিনাল এ লিখুন ইদ এবং এন্টার টিপুন
বর্তমানে আমরা যে সিস্টেম ব্যবহার করছি সেটির ব্যবহারকারীদের আইডিগুলি এবং গ্রুপ ID এ দেখা যাচ্ছে
শুধুমাত্র ব্যবহারকারীর ইদ দেখতে u বিকল্পটি প্রয়োজনীয়
এই কমান্ড টি লিখুন ইদ স্পেস u এন্টার টিপুন
এখন আমরা শুধুমাত্র ব্যবহারকারী ডের ইদ দেখতে পাচ্ছি
কিন্তু ব্যবহারকারীদের নাম জানতে কী করবো160
সেটি জানতে আমাদের টার্মিনাল এ লিখতে হবে ইদ স্পেস n স্পেস u
এন্টার টিপুন
এখন আমরা ব্যবহারকারী ডের নামের পরিবর্তে ইদ দেখতে পাচ্ছি
এখন গ্রুপ ইদ এর কমান্ড গুলি জানা যাক
লিখুন ইদ স্পেস g এখন আমরা গ্রুপ id গুলি দেখতে পাচ্ছি
এখন যদি আমরা সব বর্তমান ব্যবহারকারী দের গ্রুপ ইদ দেখতে চাই তাহলে লিখুন ইদ স্পেস G এবং এন্টার টিপুন
লক্ষ্য করুন আমি G বড় হাতের অক্ষরে লিখেছি
এই কমান্ড এর আউটপুট নিজে দেখুন
এখন শেখা যাক কিভাবে কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট মুছে ফেলা যায়
এর জন্য আমরা ইউজারডেল কমান্ড ব্যবহার করবো
আমরা ইউজারডেল কমান্ড ব্যবহার করে কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট বরাবরের মত মুছে ফেলতে পারি
এখানে লিখুন সুদো স্পেস ইউজারডেল স্পেস r স্পেস ডাক
আমি হাইফেনr বিকল্প ব্যবহার করেছি
এটি ব্যবহারকারীর সঙ্গে তার হোম ডিরেক্টরি মুছে ফেলে
এন্টার টিপুন এবং দেখুন কী হয়
ব্যবহারকারী ডাক মুছে গেছে
এটি পরীক্ষা করতে লিখুন এলএস স্পেস home এবং এন্টার টিপুন
দেখুন ডাক ব্যবহারকারীর অ্যাকাউন্ট মুছে গেছে
এবার স্লাইডে ফিরে যাওয়া যাক
লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এর আরো দুটি প্রয়োজনীয় কমান্ড হল ডিএফ ও দু ডিএফ কমান্ড ডিস্ক এ কতটা ফাঁকা স্থান আছে যা জানায়
এবং দু কমান্ড দেখায় একটি ফাইল কতটা স্থান দখল করে আছে
এই দুটি কমান্ড আপনি নিজে চালান এবং সেগুলির আউটপুট দেখুন
টার্মিনাল এ যাওয়া যাক আমি এখানে ডিএফ কমান্ডের কিছু দরকারী বিকল্প দেখাবো
এবার লিখুন ডিএফ স্পেস h
এন্টার টিপুন
এখানে দেখা যাচ্ছে ফাইল সিস্টেমের সাইজ এবং কতটা স্থান ব্যবহার করা হয়েছে
এই কমান্ড স্থানগলি মানুষের পাঠযোগ্য বিন্যাসেও দেখায়
এখন দু কমান্ডের কিছু বিকল্প নিয়ে আলোচনা করা যাক
আমি ধরে নিচ্ছি আপনি হোম ফোল্ডারে কিছু টেক্সট ফাইল তৈরী করে রেখেছেন
সেটি না থাকলে দয়া করে জেনারেল পারপোজ ইউটিলিটিস আইএন লিনাক্স টিউটোরিয়াল টি দেখুন
আমি কমান্ডগুলি চালানোর জন্য আমার হোম ফোল্ডারে কিছু টেক্সট ফাইল তৈরী করে রেখেছি
হোম folder এ যেতে টার্মিনাল এ লিখুন সিডি স্পেস স্ল্যাশ হোম এবং এন্টার টিপুন
এবার লিখুন দু স্পেস s স্পেস টিএক্সটি
এন্টার টিপুন
এই কমান্ডটি ডিরেক্টরির মধ্যে উপস্থিত টিএক্সটি ফাইলগুলির আকারসহ তালিকা দেখায়
অনুশীলনী হিসাবে কমান্ড প্রম্পটে লিখুন দু স্পেস ch স্পেস txt
দেখা যাক কী হয়
আবার স্লাইডে ফিরে যাওয়া যাক
সারসংক্ষেপে আমরা শিখেছি160 আদ্দুসের কমান্ড দ্বারা নতুন ব্যবহারকারী তৈরী করা
সু কমান্ড দ্বারা এক ইউসার থেকে ইউসার এ যাওয়া
ইউজারমড কমান্ড দ্বারা ইউসার একাউন্ট সেটিংস পরিবর্তন করা
ইউজারডেল কমান্ড দ্বারা ইউসার মুছে ফেলা
ইদ কমান্ড যা উসের ইদ এবং গ্রুপ ইদ সম্পর্কে তথ্য দেয়
ডিএফ কমান্ড যা ফাইল সিস্টেমের সাইজ ও তাতে কতটা ফাঁকা আছে ত়া জানায়
এখানেই বেসিক্স ওএফ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত এই টিউটোরিয়াল টি সমাপ্ত হলো
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
আমরা কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে শিক্ষাশিবির সঞ্চালন করি
যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দি এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য আমাদের যোগাযোগ করুন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
আরো বিস্তারিত তথ্য এই লিঙ্ক এ প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ